চালানোর জন্য নতুন পিচ রাস্তা তৈরী হয়ে হয়েছে কিন্তু এখনো silk route এর অনেকটাই রয়ে গিয়েছে এখানে পুরোনো silk route এর পাথরে ভাঙ্গাচোরা রাস্তা দেখা যায় সিকিমের এই দলাপঁছাদ গ্রাম থেকে সেই ভাঙ্গা পাথরের পুরোনো silk route হেঁটেও আসতে পারেন পর্যটক রা ফুল ঘেরা বাড়ির ভিড় সিকিমে র আরকেটা সুন্দর্য্য এখনকার বাড়িঘর আর ফুলের বাগান, প্রতিটি বাড়ির সামনেই অসংখ্য ফুলের গাছ আর্কিটের ভিড় প্রায় প্রতিটি বাড়িতে অসংখ্যা অর্কিট দেখা যায় গ্রামের মানুষরা মূলত কৃষিজীবী, আবার home ও রয়েছে গ্রামে চারপাশেই রয়েছে সবুজের সমাহার গ্রামে সৌন্দর্য উপভোগ করা যায় প্রতিটি বাড়িতে অর্কিটের সংগ্রহ রয়েছে কিভাবে যাবেন? NGP থেকে দলাপঁছাদের দূরত্ব একশো দশ কিলো মিটার, এখানে গাড়িতে আসতে তিন থেকে চার হাজার টাকা খরচ পড়ে যাবে, আশপাশের অনেক দেখার জায়গা রয়েছে অনায়াসে গাড়ী reserve করে নিয়ে সেখানে ঘুড়ে আসা যায় এখান থেকে মন কীর্ণ পেরিয়ে আসা যায় মানকিনের কাঞ্চন জঙ্ঘার view জগৎ সেরা সে কারণে এখানে এলে অবশ্যই মানকিন পেরিয়ে আস আসবেন, তার সঙ্গে আশেপাশের একাধিক view পর্যন্ত point এও রয়েছে মন ভালো করা মানকিন সুন্দর এই গ্রামে সারাদিন চোখ মেলে থাকে কাঞ্চন জঙ্ঘা ড্রাগণ আর মনস্রির রাজ্য সিকিম তিব্বতের সঙ্গে অদ্ভুত মিল রয়েছে এই রাজ্যের অতচ একেবারে ঘরের কাছেই দার্জিলিং পৌছাতে যতোটা সময় লাগে সিকিম পৌছাতে ও ততটা বড্ডো সুন্দর পাহাড়ি রাজ্যের ইথি ওতি ছড়িয়ে রয়েছে অনামি সব পাহাড়ি রাজ্য তার মধ্যে একটা মনকিন অফবিট সিকিম, সিকিম মানেই আমরা মনে করি গ্যাংটক নাথুলা পেলিং চাঙ্গু লাচুং গুরুদংমার লেক এইসব জায়গা বাকী সিকিমের সিংহভাগটাই আমাদের অজানা এমনি একটি অজানা পর্যটন কেন্দ্র মনকিন

গরমে ছুটিতে এমনি একটা সুন্দর জায়গায় বেড়িয়ে আসুন সুন্দরি মনকিন, ছবির মতো সুন্দর জায়গা সিকিমের মানুষের জনপ্রিয় একটা পিকনিক spot, বড় পাইন গাছ ঘেরা helipad ক্রাউলেজ প্রায় সারাবছরে কেউ না কেউ picnic করে থাকে বড় বড় পাইন আর দেবদারু গাছ মন্ট গাছে বিট মানকিন এ একাধিক view point রয়েছে এখানে, সবুজ carpet যেন কেউ বিছিয়ে দিয়েছে এখানে মঙ্কিমের চারপাশে সুন্দর সুন্দর বাড়িঘর ছবিতে মতো করে তুলেছে

মঙ্কিমে এই মনস্রিতে অমিতাব statue নামে রয়েছে এই মনস্রিতে, গ্রামের পথে হেটে হেঁটেই ঘুরে নেওয়া যাই একাধিক view point মনোস্রিতে ও অনায়াসেই আসা যায় হেটে হেটে মন ভালো হয়ে যাবে, ছবির মতো সুন্দর গ্রামের পথে হাঠতে, একেবারে কয়েক দিনের বিশ্রামের ছুটি কাটানো যাকে বলে ইতিহাস ছড়িয়ে রয়েছে মঙ্কিমে, মঙ্কিম শুধুই বেড়ানোর জায়গা নয় এখানকার সাথে জড়িয়ে রয়েছে ভারতের ইতিহাস ও তীরন্দাজি খুব প্রছন্দ করেন, এখানে তীরন্দাজি করার জায়গা ও রয়েছে, এখানে নাকি ভারত চীন যুদ্ধের সময় camp করে bunker করা হয়েছিলো সেনার জন্য, মঙ্কিমের রাতের সৌন্দর্য আরো সুন্দর, ঘরে বসেই দুরের পাহাড়ে বিভিন্ন শহরে আলোই ঝিকমিক করা পাহাড় দেখা যায়, তার সঙ্গে ভোর কাঞ্চন জঙ্গা এতো সুন্দর view খুব কম জায়গাতেই পাওয়া যায় সবুজ landscape, তার মাঝে মেঘ পাহাড়ের লুক ছুড়ি পেরিয়ে আসুন উত্তর বঙ্গের উটি থেকে

সে উত্তর বঙ্গের প্রতিটি জায়গা তার পরেও কয়েকটি জায়গা যেন আপন সৌন্দর্যে আলাদা হয়ে গিয়েছে, তেমনি একটি জায়গা, যাকে উত্তর বঙ্গের উটি বলাই

প্রতিবছর দলে দলে পর্যটক রা সেখানে ভিড় করেন, এতটুকুও মাধুর্যে কোন কমতি দেখা যায়নি, কিন্তু অত দূরে যাওযা তো কিন্তু বললেই হয়না তাদের জন্য অপেক্ষা করছে উত্তর বঙ্গের উটি, সবুজ landscape আর চা বাগানে র ভিড়ে মেঘ পাহাড়ের খেলা যেমনটা উটি তে দেখা দিলে

চা বাগান এর মাধুর্য যে কতটা সুন্দর সেটা এলেই বোঝা যায়, আলাদা করে আরো বলতে হয়, পাহাড়ের খাদে খাদে সবুজ গালিচা বিছিয়ে যেন আসন পেতেছে চা বাগান, অদ্ভুত সুন্দর তার মাধু র মাধুপর্য আর দূরে পাহাড়ে খেলা করছে মেঘ রং লির বিশেষত্ব, অনেকেই হয়তো ভাবতে পারেন দার্জিলিং এও তো চা বাগান রয়েছে, তাহলে এই জায়গা টি আলাদা কেন? রং লি চা বাগান আর তার সঙ্গে view, এতো তাই সুন্দর যে নীরিখেরও হার মানাবে, অনেকেই দার্জেলিং থেকে এখানে site seen করতে আসেন, কিন্তু

আর সঙ্গে চা এর স্বাদ অসাধারণ এই homestay থেকে সারাদিন চা বাগানের অলিতে গলিতে ঘুরে নেওয়া যায়, চা বাগানের মধ্যেই রয়েছে ছোট ছোট গ্রাম এপ্রিল

ঘুরতে ঘুরতে কিভাবে যে সময় কেটে যায় তা বুঝতেও পারবেন না, এখন থেকে টাইগার হিল ও দেখা যায়, দূরে দূরে উঁকি দেয় কাঞ্চন জংঘা গরমের দাপট ফের বাড়বে, ছুটিতে বেরিয়ে আসুন এই চা বাগান থেকে গরমের ছুটি মানেই দার্জেলিং, আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না, দার্জিলিং এর view এড়িয়ে একটু যদি অন্য রকম কোথাও ঘুরে আসা যায় মন্দ হয়না, দার্জেলিং এর চা জগৎ বিখ্যাত, কিন্তু চা বাগানে কেউ কখনো থেকেছেন কি? দার্জেলিং এর কাছেই রয়েছে এমন ই একটি Ofbit the Garden দার্জেলিং মানেই মেঘ, আর পাহাড়ের লুকোচুরি খেলা, হটাৎ করে মেঘ থেকে যাচ্ছে পাহাড় আবার মেঘ সরিয়ে যাচ্ছে, উঠছে কাঞ্চন জংঘা সারাদিনই এই টানাপোড়েন চলতে থাকে, আর তাতেই মুগ্ধ পর্যটকরা, কাঞ্চন জংঘা নাই বা দেখা যায় বসে গায়ে মেঘে মেঘে নেওয়ার মধ্যে আনন্দ অপরিছন্ন, পাহাড়ির রানী কাওকে নিরাশ করেন না

দার্জেলিং মানেই চা, জগৎজোড়া খ্যাতি সেই চায়ের, মিরিট না গেলে দার্জেলিং এর চা বাগান দার্জেলিং এর কাছেই রয়েছে এমনই এক Ofbit চা বাগান, চা বাগান এর মধ্যে দিয়ে একে একে চলে গিয়েছে রাস্তা, গাড়ি চলে যায় একেবারে চা বাগান এ মেঘ এর খেলা, লেবন চা বাগান দেখে মন ভালো হয়ে যায়, চারিদিক কেবল চা বাগান আর জঙ্গল একেবারে অন্য রকম একটা আবহাওয়া দার্জেলিং এর কাছেই রয়েছে আরো একটা চা বাগান, তার নাম হিমা টিকার, সেখানে থাকার ব্যবস্থা রয়েছে, কিন্তু তাতে একটু বেশি টাকা খরচ করতে হবে তবে থাকার জায়গা রয়েছে, সেই জায়গা ছবির মতন সুন্দর, এখানে অনেক সিনেমার shooting ও হয়েছে, সেখানে গেলেই বুঝতে পারবেন, কাজেই চা বাগানের বেরোনোর পাশাপাশি একটা নতুন আনন্দ পাবেন সকলেই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

আমার হয়ে গেছে ওতো পড়ে লাভ নেই।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

ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ইয়া ওরা কাতো, কি অবস্থা,

কই শেষের দিকে? পড়াশুনা কি হচ্ছে শেষের দিকে বলতে শেষের দিকে না? না না শেষের দিকে না আরো দুই বছর আছে।

এ কি job টব কি apply ট্যাপলাই করছো কোনভাবে? job টব এতদিন apply করিনি তবে এবার apply করবো চিন্তা ভাবনা নিয়েছি।

ওই যে রাস্তার কি যেন একটা প্রকল্প আছে? ওইটা LGD যেটায় আরকি LGD তো বিশাল একটা নিয়োগ দিয়েছে। আমিও দেখলাম LGD নিয়োগের। কথা শুনলাম এই মাসের নাকি শেষ date আছে করা লাগবে। ওটা গত দেড় আহ গত দুই সপ্তাহ আগে circular তো অনেক আগে দিয়েছে।

যেহেতু আমাদের honours শেষ হয়নি honours master শেষ হয়নি তো

inter pass সম্বভতো, inter pass এর যোগ্যতা দিয়েই হবে মনে হয়, হ্যাঁ এটা inter pass যোগ্যতা দিয়েই হবে মনে হয় computer বিষয়ে knowledge আছে তো মনে হয়,

তাহলে ওটা করা যায় তোমার হলো কম্পিউটারের basic জানা থাকলে মোটা মুটি ওটা কাজ হবে ওটাতে, হ্যাঁ হ্যাঁ দেখি ইনশাআল্লাহ করবো চাকরি বাকরি preparation নেওয়া লাগবে তো,

job এরকম কোনো বইটই পড়া হয়েছে? না বইটই পড়া হয়নি বইটই apply করলে বইটই কিনব সবকিছু করব আমার এখন পরীক্ষা চলতেছে, আচ্ছা এই যে job জন্য এই যে টাকা দেওয়া লাগে এমন কোনো মানে এই জিনিসগুলো কি তুমি অবগত নাকি? না না এক টাকা দিয়ে আমি চাকরি নেব না job নেব না,